ফেটে জল ভারাচ্ছে এখানে একটি মানুষ জল খেয়ে পোজ দিচ্ছে।

একটি লাইট আছে একটি ব্যাংকের বড়ো পোস্টার আছে দুটো চেয়ার রয়েছে।

তিনটি জরদা আছে একটি চেয়ার আছে টিন আছে বাটাম আছে দুটো খাম্বা রয়েছে।

টাইলস লাগানো আছে পা মোছানি আছে সামনে মানুষের ঘর আছ--

বাচ্ছা মানুষ আসছে একটি সাইকেলে লোক আছে এখানে ক্ষেতি করা হচ্ছে জল আছে।

কালামাল দোকান দেখা যাচ্ছে যাতে চিপস্ রয়েছে বিভিন্ন রকমের রাস্তা দেখা যাচ্ছে।

এটি বাঁশ দিয়ে সাজানো হয়েছে দুর্গাবাড়ি নাম দিয়েছে এখানে জাপি আছে।

দৃশ্যটিতে একটি খ্রিস্টান ধর্মীয়র জায়গা দেখানো হয়েছে।

এখানে প্রচুর জিনিস আছে একটি মানুষ রয়েছে একটি আলমারি রয়েছে।

যীশুখ্রিস্টানের ছবি রয়েছে এখানে কতগুলো মানুষ আছে।

এখানে গাছ আছে একটি মহিলা মানুষ এবং একটি পুরুষ মানুষ আছে।

এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে।

একটি লোক খা দাঁড়িয়ে আছে ওজন মাপার জিনিস আসে।

এখানে একটি কালো রঙ্গের গাড়ি আছে একটি সাদা রঙ্গের গাড়ি আছে।

গাছপালা আছে ঘরটি সাদা এবং লাল রঙ্গের ।

এখানে ভীষণ মানুষ আছে একটি কমলা রঙের প্যান্ডেল করা জায়গা আছে।

তার পাশে বহুত ঘর আছে ভীষণ গাছপালা আছে।

শিক্ষকেন্দ্রের ওয়ালের রং আকাশী কালার গেটের কালার ব্লু হোয়াইট এবং গোল্ডেনে গোল্ডেনের মধ্যে--

শিক্ষাকেন্দ্রের লগে একটি ঘর আছে কতগুলো গাছপালা আছে সামনে--

সামনে প্রচুর বিভিন্ন গাছ আছে সামনে আরেকটি বড়ো গাছ আছে নীল আকাশ খোলা মাঠ আছে।

এখানে ভিতরে কয়েকটি দুকান আছে এখানে গাছপালা আছে।

বিভিন্ন রকমের লাইট আছে গ্লাস আছে ফটোফ্রেম আছে টিস্যু পেপার আছে।

কয়লা আছে বড় লাইট আছে গাছপালা আছে।

দৃশ্যটিতে দুটো মানুষ আছে পেট্রোল ভরাচ্ছে গাইক বাইক আছে।

এটিএমের ভিতরে মহিলা একজন আছে একটা কাচের দরজা আচে।

এই ঘরের আশেপাশে মানুষের ঘর রয়েছে এখানে দুটো নাইকোল গাছ রয়েছে।

ফল ফুল কলা আপেল সব আছে এ দৃশ্যটিতে একটি দোকানদার আছে।

এই দৃশ্যটিতে একটি বিল্ডিংয়ের ছবি দেখানো হয়েছে।

কতগুলো দুকান আছে সামনে কতগুলো লাইট লাগানো আছে।

এখানে কমলা কালারের বেলুন আছে হোয়াইট কালারের বেলুন আছে।

প্লাস্টিকের গাছ দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রকমের লাইট আছে এ_সি আছে।

এই দৃশ্যটিতে একটি রুম দেখা যাচ্ছে এখানে কয়েকটি লোহার বাসন রয়েছে এখানে দুটো টেবিল আছে।

একটা সামনের রাস্তা রয়েছে একটি মহিলা মানুষ বা রয়েছে।